চিত্র সামগ্রীর দোকানের প্রদর্শনী দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি গয়নার দোকানের ভিতরের অংশ দেখা যাচ্ছে।

এই ছবিতে কিছু চিকিৎসা কর্মী ও স্বাস্থ্যসেবা কর্মীকে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার -এ দেখা যাচ্ছে।

পরিবেশটি প্রশিক্ষণমূলক ভালো শিক্ষামূলক মনে হচ্ছে।

এই ছবিতে একটি ফুলের বাজার দেখা যাচ্ছে যেখানে ঝুলন্ত মালা ও ফুল দিয়ে দোকানগুলো সজ্জিত।

এই ছবিতে দেখা যাচ্ছে শ্রী হিংলাজ বুক ডিপোট নামের একটি দোকান।